c এবং c ++ এ স্ট্রাকচারস এর কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
structure কি
স্ট্রাকচারের বিবৃতি
এটি একটি উদাহরণের দ্বারা করব
tutorial record করতে আমি
ubuntu operating system সংস্করণ 1110 এবং
gcc এবং g ++ compiler সংস্করণ 461 ব্যবহার করছি
স্ট্রাকচারের ভূমিকা দিয়ে শুরু করা যাক
when বা একাধিক ভ্যারিয়েবল when নামের নিচে শ্রেণীবদ্ধ থাকলে তাকে structure বলে
structure এক বস্তুতে ভিন্ন তথ্য শ্রেণীভুক্ত করতে ব্যবহৃত হয়েছে
একে compound ডেটাtype বলা হয়
এটি সম্পর্কিত তথ্য শ্রেণীভুক্ত করতে ব্যবহৃত হয়েছে
এখন structure ঘোষণা করার syntax
এখানে keyword struct কম্পাইলারকে বলে যে structure ঘোষিত হয়েছে
struct name হল স্ট্রাকচারের name
উদাহরণস্বরূপ struct employee;
আপনি যে কোনো name দিতে পারেন
এখন structure ভ্যারিয়েবল ঘোষিত করা দেখব
এর জন্য syntax হল
struct struct name এবং struct var;
struct var হল struct name var মত ভ্যারিয়েবল
যেমন struct employee addr;
addr হল এমপ্লয়ের মত ভ্যারিয়েবল
এখন উদাহরণ দেখা যাক
আমি ইতিমধ্যে editor program লিখেছি এটি খুলি
আমাদের file name structure c
in program আমরা structure ব্যবহার করে তিনটি বিষয়ের সমষ্টি নিরূপণ করা শিখব
এখন code ব্যাখ্যা করি
এটি header file
এখানে student রূপে একটি structure ঘোষিত করেছি
তারপর আমরা english maths এবং science হিসেবে তিনটি ইন্টিজার ভ্যারিয়েবল ঘোষিত করেছি
স্ট্রাকচারে নির্ধারিত ভ্যারিয়েবলকে স্ট্রাকচার সদস্য হিসেবে বলা হয়
এটি main ফাংশন
এখানে আমরা একটি integer ভ্যারিয়েবল total ঘোষিত করেছি
এখন আমরা একটি structure ভ্যারিয়েবল stud ঘোষিত করেছি stud একটি student মত ভ্যারিয়েবল যা structure সদস্য অ্যাক্সেস of সংশোধন করতে ব্যবহৃত হয়েছে
এখানে সদস্যদের সংশোধন করেছি
65 70 এবং 65 মান নির্ধারিত করেছি
এখানে তিনটি বিষয়ের সমষ্টি নিরূপণ করি
তারপর ফলাফল print করি
এটি return statement
save এ টিপুন
program execute করি
আপনার কীবোর্ড ctrl alt এবং t
একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
compile করতে লিখুন gcc space structure c space hyphen o space struct এবং enter টিপুন
execute করতে লিখুন/struct dot slash struct enter টিপুন
output হল
total is 210
এখন একই program c ++ we execute করব
program ফিরে আসি
একই code edit করব
প্রথমে আপনার keyboard shift ctrl এবং s কী একসাথে টিপুন
file cpp এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করুন
এবং save এ টিপুন
header file iostream হিসাবে পরিবর্তন করি
এখন using statement যোগ করুন
এবং save এ টিপুন
c ++ এ ফাংশন বিবৃতি c এর মতই
তাই এখানে কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই
শেষে আমরা printf statement cout statement দিয়ে প্রতিস্থাপিত করব
ফরম্যাট specifier এবং \n মুছে ফেলুন
এখন comma মুছে ফেলুন
দুটি opening অ্যাঙ্গেল brackets লিখুন
closing bracket মুছে ফেলুন
আবার দুটি opening অ্যাঙ্গেল brackets লিখুন
এবং double উদ্ধৃতির মধ্যে ব্যাকস্ল্যাশ \n লিখুন
এখন save এ টিপুন
program execute করি
terminal ফিরে আসুন
compile করতে লিখুন g ++ space structure cpp space hyphen o space struct1
এখানে struct1 আছে কারণ আমরা structure c file জন্য output প্যারামিটার প্রতিস্থাপিত করতে চাই না
এখন enter টিপুন
execute করতে লিখুন/struct1 dot slash struct1 enter টিপুন
output হল
total is 210
আপনি দেখতে পারেন যে output আমাদের c code অনুরূপ
slides ফিরে যাই
সংক্ষিপ্তকরণ করি এখানে শিখেছি
structure স্ট্রাকচারের বিবৃতি
যেমন struct struct name;
স্ট্রাকচারের সদস্যদের অ্যাক্সেস করা
যেমন stud maths = 75;
structure ভ্যারিয়েবল যোগ করা
যেমন total = stud english + stud maths + stud science;
নির্দেশিত কাজ হিসাবে কর্মচারীর records প্রদর্শন করতে একটি program লিখুন
যেমন name address designation এবং salary
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
এটি ভারত সরকারের ict mhrd এর জাতীয় সাক্ষরতা mission দ্বারা সমর্থিত
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http:// spokentutorial org/nmeictintro